এখানে একটা বিল্ডিং আকাশ রঙের বাকিগুলো সব সাদা রঙের দেখা যাচ্ছে এবং এখানে যে লোকগুলো যাচ্ছে সামনে দিয়ে তাদের একজনার গোলাপি ব্যাগ ।

এখানে দেখা যাচ্ছে একটি রাতের ছবি। এখানে একটি বারান্দা দেখা যাচ্ছে। বারান্দার পাশে একটি বড় বিল্ডিং দেখা যাচ্ছে।

বিল্ডিং -এর পাশে সোজা একটি ফোয়ারা দেখা যাচ্ছে ফোয়ারাটা খুব সুন্দর ভাবে আলোর মধ্যে ঝলকাচ্ছে এবং নিচে অনেক জলও রয়েছে।

জলটি পুরো আকাশি রঙের লাগছে এবং এখানে আকাশ দেখা যাচ্ছে এবং দুটো গাছপালাও গাছও দেখা যাচ্ছে নিচে কিছু মানুষজন সান করছে দেখা যাচ্ছে।

বই ঘর মনে হচ্ছে যেখানে পাশের বাড়ির মধ্যে দোকানটি রয়েছে দোকানে অনেক বই বল ইত্যাদি ঝোলানো উপরে লেখা রয়েছে ডে বুক হাউস দোকানে যে টেবিলটা আছে সেগুলো লাল রঙের।